আমিও KKR কেই করছি রে । তোর Favourite Player কে KKR এর ? আ Nitish Rana আচ্ছা বাহ্ ভালো আর বল তুই Cricket ছাড়া Football দেখছিস?

দেখি But ওর তুলনায় Cricket টা বেশি দেখি কারণ Football এর আমি কিছু কিছু Knowledge টা খুব একটু কম আছে Cricket টা একটু বেশি Knowledge বিশেষ করে ওই জন্য দেখি বেশি But এমনও না যে Football দেখি না দেখি আগের বছরে তো World Cup টাও

হ্যাঁ World Cup রাত জেগে প্রত্যেকটা Match দেখেছি আমি World Cup এ। তো World Cup এ দিয়ে কাকে Support করেছিলি? Argentina Messi কেই বাহ খুব ভালো Argentina তো World Cup এ Champion হল। হ্যাঁ মানে সেটা দেখে সত্যি মানে খুব মানে Finger Cross করেছিলাম যাতে জেতে But Finally জিতল এটাই হচ্ছে বড় কথা । Messi র মানে Retirement এর আগে যে Cup টা হাতে পেল ওর কাছেও যতটা বেশি মানে খুশি সেটাও সবারই যারা যারা Support করছিল ওকে সবার কাছেই একটা আলাদা খুশি

Maximum লোক ভুলে যাচ্ছে Football টা একার খেলার নয় Messi দুর্দান্ত Player হলেও Team টা কিন্তু সম্পূর্ণ সবাই ভালো খেলেছে বলেই তারা Champion হতে পেরেছে I হ্যাঁ Obviously Alvaro এরা যদি ভালো না খেলতো Goal না করতো তবে কিন্তু Argentina র

হ্যাঁ এটাও ঠিক আর Last Moment টা ওদের যে Penalty করে তো ওদের যে Goalkeeper টা যে ছিল Argentina ও কিন্তু ভালোই বেশ ধরেছিল হ্যাঁ ওদের Goalkeeper টাই হচ্ছে এই বছর সবথেকে

Markin এ যদি Last Time এ France র ওই Young Player টা Shot Save না দিত

হ্যাঁ এটা ও ঠিক But কিন্তু France ও কিন্তু খুব Strong Team ছিল কিন্তু Basically M Mbappe কিন্তু হেব্বি খেলে কিন্তু ওই কিন্তু তো বলতে গেলে পুরো France টাকে মানে ওই পুরো খেলাটা পুরো জিতিয়ে নিয়ে যাওয়ার মুখে মুখে

Penalty তে Argentina জিতে গেল এটাই হচ্ছে বড় ব্যাপার I

Finally World Cup এর মতো Final এ Hat trick করাটাও মুখের কথা নয় I হ্যাঁ এটাও ঠিক মানে M Mbappe কিন্তু খেলোয়াড় হিসাবে সত্যিই খুব ভালো আমার মতে মনে হয় Next Generation মানে Messi আর Ronaldo Obviously সবার মনে থাকবেই কিন্তু M Mbappe মনে হচ্ছে ওদের মতো পাশাপাশি একটা লাইনে দাঁড়িয়ে পড়বে I একদমই ঠিক পরের Generation এ Messi Ronaldo Retire করার পর M Mbappe Haland Pedri Musiala এরাই হচ্ছে পরের Generation কে উদ্বুদ্ধ করবে Football খেলা

হ্যাঁ এটা সত্যি আমারও

না আমার বললাম না মানে Football টা ঠিক অতটা দেখা হয় না ওই Special Special Match গুলো যখন হয় তখনই দেখা হয় যখন Free থাকি বাবা আর ভাইয়ের সাথে ওরা তো দুজন তো দেখেই মাঝে মাঝে Free থাকি বসি ওই তখনই যা দেখা হয় আর কি মানে IPL যতটা দেখা হয় Football টা ঠিক অতটা মানে Cricket টা যতটা দেখা হয় Club Football তো অতটা ঠিক দেখা হয় না But আমার কোনোরকম দেখা হয় I আর বল ওই তুই তো কলেজের সময় তো অনেক Football খেলতি বেশ ভালোই খেলতি তোর তো ইচ্ছে ছিল State Level এ খেলার তো Football টা নিয়ে এগলি তুই? সবারই ইচ্ছে ছিল তোরও ইচ্ছে ছিল কিন্তু খেলাটা নিয়ে এগোনোর

তারপরে এই চাকরি Business এইগুলো চক্করে আর খেলে ওঠা হয়নি I

Ward এর হয়ে খেলি কিন্তু সেই Level এ State এর বা দেশের হয়ে Present করাটা মনে হয় না আর হবে না । এটা তো খুবই খারাপ কথা বললি But চেষ্টা কর না তোর তো Skill আছে তোর মধ্যে সেই খেলা করা যে তবুও দেখ যে তুই খেলতে পারিস কিনা এখন অত সময়টা তো চলে যায়নি না I হ্যাঁ রে একদম ঠিক বলেছিস চেষ্টা তো প্রতিনিয়তই করে যাচ্ছি কালকে রাতে Ronaldo Messi র খেলা ছাড়াও কালকে রাতে একটা খেলা প্রায় প্রায় বলতে গেলে World Cup এর Final এর মতো হয়েছিল সেটা হচ্ছে আ Manchester City Vs Barhum যে খেলাটা খেলাটা এত জোরদার হয়েছে যে প্রায় World Cup এর Final কেও হয়তো হার মানাতো । আচ্ছা আমি তো দেখিনি ভাই দেখছিল ভাই আমার তো রাত জাগার সময় হয় না ভাই দেখছিল আচ্ছা আর বল এমনি Olympic দেখিস? হ্যাঁ? Olympic দেখিস? Olympic না রে আমার দেখা হয় না এমনি আমারও ভীষণ ইচ্ছে ছিল যে আমার মানে ছোট থেকে যে সাঁতার নিয়ে এগোনোর But আর

এরকম সমুদ্র পার করে রেখেই Record গড়লো ওই গুলো আমাকে খুব Inspire করতো তখন আমারও খুব ইচ্ছে হয়েছিল যে আমিও সাঁতার শিখে এরকম কিছু করতে পারবো কিনা But হলো না শেষ পর্যন্ত আর Swimming শুনে মনে পড়লো আমাদের Bollywood এর একজন বিখ্যাত অভিনেতা

India র হয়ে অনেকগুলো Gold জিতেছে

সে কিন্তু আগামী বছরগুলোতে আরো ভালো দেশকে Represent করতে পারে

একজন কেউ Represent করবে নিজেকে

আ সাঁতার ভালো লাগে Tennis খুব ভালো লাগে তারপরে WWE ভালো লাগে

WWE টাতো Entertainment এর মধ্যে পড়ে গেল আসলে সেইটারই Sports Version হচ্ছে MMA যেটার Full Form হচ্ছে Mix Martial Arts ওইখানে Fight গুলো একদম Genuine হয় I ও আচ্ছা আমি Entertainment আর খেলা দুটো হিসেবেই দেখি আমি অতটা ঠিক জানি না But ভালো লাগে দেখতে তাই দেখি আচ্ছা আচ্ছা তোর হ্যাঁ বল

আপাতত আমি একটু Diet Follow করছি আর একটু Exercise করছি আচ্ছা তুই কি কোনরকম Sports এর মধ্যে Involve আছিস? না নারে কোনোরকম Sports এর মধ্যে Involve তো নেই এই বললাম না যে আমি একটা জায়গায় Job করছি আর Tution থাকে এই করেই তো পুরো সারাদিন কেটে যায় কোন সময় নেই যে আলাদা কোন ভাবে কিছু করার

তুই চেষ্টা কর যে তুই Club Football টা তোর তো এতো প্রিয় তুই চাইতিস State

অবশ্য সবাই আমরা বন্ধুরা চাইতাম তুই কর I

আচ্ছা তোর সব খেলার মধ্যে থেকে Football টাকেই এত বেশি ভালো লাগে কেন? ছোটবেলা থেকেই Cartoon ছাড়ার পর আমার কাকাদের সাথে বসে বসে Cricket এর থেকেও বেশি আমি Football খেলাই দেখেছি আসলে সেরকম বলতে গেলে তো ছোটবেলায় খেলাটা বুঝতাম না কিন্তু একটা নির্দিষ্ট Player কে দেখে আমার Football এর প্রতি আসক্তি জন্মেছে। সেটা হচ্ছে Christiano Ronaldo

আচ্ছা বুঝলাম এই জন্যেই মনে হয় তুই খেলতে নামার আগে ওই Ronaldo কে নমস্কার

হ্যাঁ আর বল তোর কোনটা বেশি ভালো লাগে Football না Cricket ? Cricket টাই ভালো লাগে বেশি আমার ইয়ে মনে হয় তোর Football টা বেশি ভালো লাগে ওখানে Skills এর জন্য তাই না? হ্যাঁ তারপরে Cricket এর থেকেও Football এ বেশি Body Contact এর Game আমার মনে হয় আ সম্পূর্ণ পৃথিবীতে যদি তুই দেখিস Maximum লোকেরা Football কেই সবথেকে উপরে রাখে Sports এ তারপরে Cricket কিন্তু দেখতে গেলেই সবথেকে বেশি দেশ কিন্তু Cricket এই অংশগ্রহণ করে কিন্তু তাও Football এর Phase এর তুলনায় Cricket এর Phase কিছুই না আচ্ছা উম তুই কি জানিস? India Football এ এত পিছিয়ে থাকার পরেও আমাদের Indian Captain Sunil Chhetri

National Top Scorer তিন নম্বর আছে Ronaldo আর Lionel Messi র পরে

না না এটা জানতাম না But Recent একটা FB তে Post এ দেখেছিলাম যতই আমি দেখি না অতো আর জানি আমাদের এখানকার India তেও

বেশি ওই Argentina অন্যান্য ব্যাপারে যে Christiano Ronaldo তারপর অন্যান্যকে বেশি Support করে খুব কমই আমাদের Indian Team টাকে করে But তাও যে আমি দেখ যতই হোক India তে আমরা বসবাস করি Obviously আমরা নিজেদের Country বাসস্থানের মানুষগুলোকেই বেশি করবো সে তুলনা করে না ঠিকই But আমি সেদিনকে FB তে দেখছিলাম যে ওই তিন Number এ Sunil Chhetri কে ধরা হয়েছে দেখে ভীষণ ভালো লাগলো ব্যাপারটা

যেই সকল দেশগুলো International Even World Cup বল Euro বল Copa বল এত বড় বড় Tournament এ Participate করছে কিন্তু India তাতেও করে না তাও তাই নিয়ে Top হওয়াটা সত্যিই মুখের কথা না এটা সত্যি কথা বলেছিস তুই আর তোর কি Football বাদে কি অন্য কোনো Games এর প্রতি ভালো লাগা এরকম আছে? হ্যাঁ আমার ছোটবেলা তে খুব ইচ্ছা ছিল আমি MMA তে একবার Try নেবো কিন্তু আমার বাড়ির লোক কখনোই Support করে নি যেহেতু ওটা একটু এ Aggression মূলক Sports ওটা তে আ

পুরোপুরি Support করেছে আমাকে Football এর জন্য খালি হ্যাঁ ওখানে শুনেছি একটু First এ যখন ঢুকতে লাগে ওখানে নাকি শুনেছি নাক এর হাড়টাকে ভেঙে দেয় First এ? হ্যাঁ হতে পারে আর বল তোর Lunch হয়ে গেছে? না না এখনো তো Lunch করি নি করবো তোর হয়ে গেছে? না আমি এই যাবো রে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো একদিন পারলে দেখা করিস

নিশ্চই নিশ্চই আগের দিনের মতো নিশ্চই আড্ডা মারা যায় একদিন Plan কর

ঠিক আছে তাহলে তুইও খাওয়াদাওয়া করে নে খেয়ে দিয়ে কি কোথাও বেরোবি নাকি? হ্যাঁ আমার তো Business এ আবার যেতে হবে একটু ওই কারণে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেকদিন পর কথা হলো সত্যিই খুব ভালো লাগলো

হ্যাঁ TATA সাবধানে ভালো থাকিস হ্যাঁ তুই ভালো থাকিস আর কখনো মাঝে মাঝে সময় পেলে Contact করিস হ্যাঁ রে নিশ্চই আমি সময় পেলে Call করবো তোকে ঠিক আছে চল Tata Tata

ভালো আছি, তুমি কেমন আছো?

পড়াশুনা সব ঠিকঠাক চলছে এখন, সামনে exam হলো। আচ্ছা আচ্ছা, তো এখন তো কোন year শুরু হয়েছে যেন first year না, এবার তো ভর্তি হয়েছিলো শুনলাম। হ্যা first year তো ভালো যাক, পরীক্ষা কেমন হলো তোর? পরীক্ষা ভালো হলো

বাড়ির সব ঠিকঠাক আছে. আচ্ছা আচ্ছা, গিয়ে আর বল আরে কী বলবো একটা ঝামেলায় পরে গিয়েছিলাম জানিস তো মানে কী বলবো খুব ই অসুবিধায় পরে আছি। কেনো কী হয়েছে? এই ধর তোর এখন তো দেখছিস যে রেশন card এইসব নিয়ে কত ঝামেলা হচ্ছে কিভাবে কী করবো কিছু আমি না বুজতে পারছি না। রেশন card তোমার বানানো নাই? না না আমাদের তো বানানো আছে, এইবার ব্যাপারটা কি হয়েছে বলতো যে এখন তো দেখেছি অনেক কেও রেশন card কী অনেক কিছু পায়। কিন্তু আমাদের রেশন card টা না এমনি করা আছে যে আমাদের কিছু পাওয়াই যায় না জানিস তো এবার কিভাবে কি করতে হবে সেগুলোতে সেরকম আমার কাছে জানা নেই, তোর কী কিছু জানা থাকলে তাহলে একটু বলিস না। আমার তো সেরকম কিছু জানা নেই। সেটাই, কী বলবো মানে কী বলবো তোকে আর এতো অসুবিধা হয়ে যাচ্ছে যে, ধর এবার